এবং থাম্ব -আটির পাশে রাখা রয়েছে দুটো দুচাকার গাড়ি আর এই দিকে দেখতে পাচ্ছি দুটি লোক দাঁড়িয়ে গল্প করছে।

এখন যে ছবিটি আমার সামনে রয়েছে। এটি একটি বন্যার ছবি।

এবং বাড়িটির চারটে তলা তৈরী হচ্ছে। কিন্তু কোন লোকজন আমি আপাতত দেখতে পাচ্ছি না।

এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি একটি হাওয়ায় জাহাজ. সেসবে এখন মাটিতে এসে পড়েছে এবং তার কটি আলোও জ্বলছে ।

এখন যে ছবিটা আমি দেখতে পাচ্ছি। এখানে একটি নীল আকাশ রয়েছে। আকাশে নিচে রয়েছে প্রচুর গাছ এবং একটি মাঠও দেখতে পাচ্ছি।